এই মুহূর্তটির মধ্যে দিয়েআমাদের ইন্ডিয়ান আর্মি কে রিপ্রেজেন্ট করা হয়েছেএবং সম্মান জানানো হয়েছেআর এই মূর্তিটিএকটি রাস্তার উপর রাখা হয়েছে।

এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি পূজা মন্ডালয় তৈরী হয়েছে সবার মনের মধ্যেআধ্যাত্মিকতার প্রবেশ হচ্ছে।